কিছু লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে কিছু মহিলাও আছে মহিলাগুলি পোশাকের রং সবুজ এবং লোকগুলির পোশাকের রঙও সবুজ।

এবং পিছনে অনেক লোহার তৈরি জিনিস আছে। আরো আলো জ্বলছে।

কিছু ছেলে একটি স্কুল এর মধ্যে কিছু বানাচ্ছে এবং একটি মহিলা--